এখানে একটা দোকান দেখতে পারছি।

টেবিলের উপরে একটা হলুদ রঙের ফুল দেখতে পাচ্ছি।

অনেকগুলি চিপস -এর প্যাকেট ঝুলানো রয়েছে।

লাল ও কালো রংয়ের একটা চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

এইখানে একটা দোকান দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি হলুদ রঙের মালা রয়েছে।

ছোট বড়ো অনেকগুলি গাস লক্ষ্য করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলি গাস দেখা যাচ্ছে।

একটা মাঠ দেখা যাচ্ছে।

এখানে একটা বাস এস্টেশন দেখতে পাচ্ছি।

কয়েকটা বাস দেখা যাচ্ছে।

রঙের একটা গাড়ি রয়েছে।

নীচে অনেকগুলি ছোট ছোট পাথর রয়েছে।